এবং অটো রয়েছে। এবং এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এবং সামনেটাতে একটা বাসের মম বাস গাদা আছে। এখানে একটা চেয়ার রয়েছে। চেয়ারটা কালো রঙের।